সামনে একটা পার্ক দেখা যাচ্ছে।

পতাকা উত্তোলন করার জন্য একটা সিঁড়ি রয়েছে।

আশেপাশে অনেক কাইচের জানালা রইছে।

অনেকগুলি পোস্টার লাগানো রয়েছে দেয়ালে।